বাড়িটাতে কোনোরকম লোকজন নেই হয়তো আর পাশে নারকেল পিছনে অন্য একটি গাছের ছবি দেখতে পাচ্ছি |

এবং গাছ পালা দেখতে পাচ্ছি।

এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লড়ি লাগানো রয়েছে এটি হয়তো কোন পেট্রোল পাম্প এর ছবি যেখান একটি লোক বাইকে করে ঢুকছে এবং--